এ সামনে বেশ একটা মাঠ মতো খোলা জায়গা রয়েছে। কিছুটা বড় জায়গা ওপরে আকাশ খোলা আকাশ রয়েছে এ ব্লিডিং - টা আন্ডার কন্সট্রাকশান রয়েছে।

সামনে একটি চওড়া রাস্তা রয়েছে। রাস্তায় একটি লোক বাইক নিয়ে যাচ্ছে এবং হটোল -এর সামনে অনেক গুলি বাইক দাড় করান আছে ।

এই জায়গাটির নাম প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট এর একটি সামনের পোরশান এবং চার পাসে এ মা পা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে।

মাঠের চারপাশে বিভিন্ন রকমের গাছ রয়েছে এবং প্যালেস টি ভিষন অ্যা বর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি অ্যা সামনে সবুজ রঙএর ঘাসের মাঠ।

এটি একটি আন্ডার কনস্ট্রিকশন বিল্ডিং এই ব্লিডিং টি চার পাসে উম আ বেড়া বাধা রয়েছে যে বেড়াতে উঠে লোকে কাজ কর্ম করে।

এটি অর্ধেক খোলা অর্ধেক বন্ধ রাস্তা একটি উম বেশ চও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি অ্যা পিচের রাস্তা সামনে একাটি বিশাল রকম বাড়ির ভিতর ভিতর।

এটি কলকাতার কোন একটি রাস্তা যে রাস্তার চার পশে প্রচুর লোক রয়েছে একটি চওড়া পিচের রাস্তা। চার পাসে বাড়ি বড় বড় বাড়ি একটি কোন অফিস ।

চারপাশে একটি বড় সিমেন্ট এর এরিয়া মাঝখানে মাঠ চার পাশে--

নিচে যে বাগানটি রয়েছে বাগানটি খুব সুন্দর ভাবে ডেকোরেট করা বাগানটির চারপাশে সবুজ ঘাস ও মাঝ খানে একটি গোল অংশ যেখানে জল রয়েছে এবং ঘাসে ঢাকা চারপাশে ঘাস।

এটি একটি পাহাড় আর উপর বরফ ঢাকা এরিয়া যেখান তার মধ্যে বিভিন্ন তাবু রয়েছে লাল হলুদ নীল রঙের তাবু।